উনি স্বাধীনতার জন্য যা করেছিলেন তা প্রত্যেকটি ভারতবাসীর মনে রাখা উচিত। উনি উড়িষ্যায় জন্মগ্রহণ করেন কটক শহরে।

সাধারণত স্কুল -এর যে ক্রীড়া প্রতিযোগিতা হয়। সেখানে বা কোনও অনুষ্ঠান হলে বার্ষিক অনুষ্ঠানে সেখানে এরকম চিত্র দেখতে পাওয়া যায়।

এখানে একটি লাইব্রেরি -র ছবি দেখা যাচ্ছে। লাইব্রেরি --

লস্যি পনির পানীয়জল বিভিন্ন ধরণের জিনিস পাওয়া যায়।

এখানে দেখা যাচ্ছে মা সরস্বতীর ছবি। খুব --

এখানে মানুষ আসেন তাদের চিকিৎসা করানোর জন্য এছাড়াও বিভিন্ন ধরণের ডাক্ত --